উহ খারাব অবস্থা চলছে এবং তুমি যে ঘটনা বল্লে এইরকম app এইরকম Link প্রচুর মানে social media খুললে বলো নকরি বলো সেদিনকে shine থেকে আমাকে সাইন একটা বড় এর company বড়ো একটা এর job provide করা company ওরা নাকি times এ Job যেটা আছে time of india ওদেরই নাকি একটা part সাইন ডট কম ওখান থেকে আমাকে কল করেছে call করে বলছে আমরা সাইন ডট কম থেকে বলছি এর হ্যাঁ বলুন আহ না আপনি এখন এই মুহূর্তে কি কাজ করছেন মাই বললাম এই কাজ করছি আপনি কি আপনি কি চিন্তা ভাবনা করছেন কারো company এর switch করবার এর দেখুন company switch করার চিন্তা ভাবনা তো অবশই করছি bettar opportunity পেলে আমি কেন switch করবো না তখন বলছে হ্যাঁ আমাদের কাছে কিছু আছে আপনি কোন fild এ যেতে চান বলুন তো আমি বললাম যে আমার এটা choiceable fild ইটা আমি এখানে যেতে চাই হ্যাঁ খুব ভালো খুব ভালো আমাদের এইরকম আছে এইরকম প্রচুর option আছে তো আমরা চাইবো আপনি আরো ভালো ইয়ে কে এর prepare করে সব কাজের জন্য উহ করুন তো এইজন্য আমরা চাইবো আপনাকে guide করতে কি guide করবে

job টা কি ভাবে provide করবেন এত কি কিরকম job provide করবেন না নিশ্চই সে ভাবে আপনাকে আপনার সব বড়ো বড়ো company এর সঙ্গে আমাদের tayaf করা আছে সাইন ডট কম নিশ্চই নাম শুনেছেন অনেক হ্যাঁ সাইন ডট কম তো অনেক বার নাম শুনেছি অনেকবার নাম শুনেছি আমি অনেকবার এখানে profile খুলেছি আবার বন্দ করেছি নানা কেন বন্দ করেছেন আমি কেন বন্দ করেছি তার কারণ টা আপনি একটু পরেই বলবেন সেই কারণটাই আমি বন্দ করেছি নান আপনি ভুল বুঝছেন আগে আপনি বলুন কেন phone করেছেন তাহলে বলেদিচ্ছি তখন বললো না actually কি বলতো আমাদের একটা ইয়ে আছে আপনি যদি আমাদেরকে বত্রিশো পঞ্চাশ টাকা দেন আমি বলছি ঠিক এই কারণের জন্যই সাইন ডট কম টা বন্দ করেছিলাম আপনারা টাকা ছাড়া তো কিছু করতে পারেন না আপনাদের তো company সঙ্গে tayaf করা থাকে বড়ো বড়ো company সঙ্গে tie up করা থাকে যে হ্যাঁ উহ উম আমরা আপনারা যদি এর হম ইয়ে করতে পারেন man provide করতে পারেন sorry তো সে ক্ষেত্রেআপনারা তাদের কাজথেকে remuneration পান অর্থাত ভালো রকম remuneration পান তারা আপনারা কিন্তু এই ক্ষেত্রে আপনারা এর আপনার কাছে যারা profile খোলে তাদের কাজথেকে আপনারা কেন টাকা diamond করেন ঠিক আছে তখন বলছে না এটা আমাদের policy company না আপনাদের company এর policy নয় আপনারা যদি কারো help করছেন তো তারাতো আপনাকে আপনারা তো আপনাকে তো নিশ্চই বিনামূল্যে কাজটা করছেন না আপনাদের কাজ আপনাদের এর tyaf বড়ো বড়ো company এর সঙ্গে আপনারা নিশ্চই আতি পাতি কোনো company এর সঙ্গে tyaf নেই আপনারা একটা বড়ো consultancy আপনারা job consultancy আপনারা তও ওই টাকাটা demand করছেন না আপনি ভুল বুঝছেন আপনারা আপনি যদি টাকাটা দেন তাহলে আপনার এর opportunity অনেক বেশি খুলে যাবে তার মানে আপনি যারা টাকা দেবেনা তাদের জন্য কোনো opportunity নেই তারা কোথাও job পাবে না তারা কোথাও job করতে পারবেনা ঠিক same জিনিস করেছিল নকরি ও

মোটা মোটি ওরা আহ যদি CV টা update করা হয় মাঝে মধ্যেই তিনদিন চারদিন অন্তর অন্তর CV টা update করতে হয় নকরি তে তাহলে টুক টাক করে company এর নজরে আসে তারা provide করে কিন্তু shine fine এ কি হয় এদের এখানে ধরো একটা উহ আহ message করে দিলো এর আপনার profile টা delete হয়েছে বছরে আপনি আটলাখ টাকা salary পাচ্ছেন এবার আহ এর আপনি এই নাম্বারে কল করুন যেই তুমি কল টা করলে call টা গেলো হয় কোনো insurance company এ আমি বলছিনা insurance company job খারাব যারা করতে পায় তারা নিশ্চই ভালো করে যারা করতে পায় but দেখো সব কাজ তো সবার দ্বারা হয়না তো সবার দ্বারা হয়না পারে না আমার দ্বারা insurance বেচা হবেনা কারণ আমি মানুষকে মুরগি বানাতে পারিনা ওই insurance বেচা এর করতে বেচতে গেলে অনেক মিথ্যে কথা বলতে হয় আমি করেছি এমন লয় যে আমি করিনি but আমার মনেহয় যে প্রচুর মিথ্যে কথা বলতে হয় প্রচুর ultimate দশ বছর কুড়ি বছর তিরিশ বছর পর একটা মানুষ কত টাকা পাবে ঠিক আছে সেটাকে আমি আগে থেকে বলছি আমি সেই টাকাটা সে আদেও পাবে কিনা সন্দেহ আছে তাহলে তাকে আমি এবার করছে এমন তো না যে করছে না লোকে অবস্যই করছে তারা অনেক ভালো ভালোভাবে কাজ করছে তারা কাজ করুক but আমার দ্বারা হবে না তো এইবার কি হয় সাইন ডট কম থেকে maximum offer টা আসে ওই insurance আপনি বাজাজ এলিয়েন এ কাজ করুন আপনি টাটা ভারতী insurance কাজ করুন টাটা এই join করুন otherwise consultancy job consultancy নাম্বার ওরা ওই উহ মানে সাইন ডট কম নিজেই একটা job consultancy তাদের ওপর তারাও একবার বিভিন্ন রকম ছোট খাটো job consultancy নম্বর গুলো নিয়ে ওখান থেকে তারা আমাদের কে এক দুবার পাঠায় এইবার যখনি তাকে ফোন করছি সে বলে হ্যাঁ আমরা এখানে একটা ইয়ে করি আপনাকে দুশো পঞ্চাশ টাকা পাঁচশ টাকা তিনশো টাকা দিয়ে আপনাকে registration করতে হবে তুমি registration কেন করবে আমরা আপনাকে সারাবছর ধরে job ইয়ে করবো আমি কেন registration করব আমার তো দরকার নেই registration করার আমি সাইন dot com এ profile খুলেছি আমিনকরি তে profile খুলেছি আমার ওখান থেকে আমি পাবো আর আপনারা আপনাদের নিশ্চই company এর সঙ্গে tie up করা আছে তাহলে আমাদের কাছে কেন টাকাটা চাইছে এরকম প্রচুর প্রচুর fake হয়ে আছে তারপরে ওই তো business তুমি যেটা বললে

network marketing করো এর chain business নিজে নাম নিজের নিচে ঢুকে নামও এর আমাদের এই product আছে আপনি মানুষকে বলুন তারা এই করবে এই একটা opportunity আমি বলছি আমি কোনো কাজেই ছোট বা কোনো কাজ খারাব বলছিনা কিন্তু কি আছে না আমি ঐযে বলেনা যে একটা network marketing এর লোক আমাকে audi চোড়াবার স্বপ্ন দেখিয়ে নিজে activa চালিয়ে চলে গেলো হ্যাঁ তো এইরকম type এর প্রচুর রয়েছে তারা নিজেরাই নিজেদের dream পূরণ করতে পারছে না তারা আমাদের dream কি করে পূরণ করবে তাই আমরা বলছিনা আমরা রাতারাতি বড়োলোক হয়ে যাবো আমি বলছিও না যে network marketing যারা করে তারা খারাব করে করে ভালো করে but আমাদের জন্য তো ওইসব লাইন নয় আমাদের জন্য ঠিক যেমন আহ সরকারি চাকরী এর এই সরকারি চাকরী যেমন তোমাকে বলছিল সেদিন সরকারি চাকরী এখন আর কোথায় তুমি বলোনা সরকারি চাকরী এখন কোথায় আছে আর চারিদিকে যা চলছে এখন এর বিভিন্ন fraud case গুলো তুমি নিশ্চই দেখতে পেয়েছো যে আজকে এই লোক ধরা পড়ছে কালকে সেই ধরা পড়ছে পরশু অন্য রা ধরা পড়ছে এত এত লোক যারা টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি করতে ঢুকেছিলো তারা একা একা সব ধরা পড়ছে তো তুমি কোন ভরসায় সরকারি চাকরির দিকে যাবে কিছু নেই option খুব খারাপ আর তারপর তো এখন সরকারি চাকরি তো এখন বের হচ্ছে ও না সেরকম এক বছর দু বছর পাঁচ বছর পর পর বেরোচ্ছে কেউ কেউ দেখো masters করে বি এড করে বসে থাকছে পাঁচ বছর পরে যদি একটা স্কুল সার্ভিস এর বেড়ায় তাহলে সে কি করবে কয়বার সে exam দিতে পারবে একটা minimum একটা maximum বয়স পর্যন্তু তুমি exam টা দিতে পারবে তো সে কয়বার দিবে

আর সব সে যে একবারে সে পেয়ে যাবে সেরম তো কোনো guarantee নেই আহ হম একদমই guarantee নেই একদমই guarantee নেই actually ঘটনা হচ্ছে সরকারি চাকরি আহ বলে বৃদ্ধ বয়সে দেওয়া যায় এবার আমি বৃদ্ধ বয়স অবধি সরকারি চাকরির জন্য tet পরীক্ষা দিয়ে যাচ্ছি continue চেষ্টা করে যাচ্ছি কিছুতেই কিছু হচ্ছে না কিছুতেই কিছু হচ্ছে না উম তারপরে দেখলাম সরকারি চাকরি ও পেলাম না private job এর জন্য যে apply করবো সেটাও আর হলোনা ultimate কিচ্ছু পেলামনা lose টা তখন তো আমারি হবে lose টা আমার জন্য হবে আর সত্যি কথা বলতে গেলে সরকারি চাকরি করতে দিতে মানে আহ দিতে গেলেও form fillup করতে গেলেও যে টাকা টা লাগবে সেটা তো দরকার income করতে গেলে সেটা তো income করতে হবে তুমি বছরের পর বছর form fillup করে যাচ্ছ একশো টাকা দুশো টাকা তুমি উহ আহ প্রতি মাসের পর মাস তুমি form fillup করেই যাচ্ছ আর পরীক্ষা দিয়ে যাচ্ছ তোমার ultimate কিছু হচ্ছেনা কিন্তু সেই যে তুমি খরচাটা করছো form কিনতে গিয়ে তা বই কিনতে গিয়ে তার জন্য তো টাকা লাগবে সেটা কে দেবে ঘর থেকে তো আমি বারবার চাইতে পারবো না যে আমি না এর উম বাবা আমাকে এই টাকাটা দাও আমি বই কিনবো ওই বই কিনবো সেই বই কিনবো বাবা মা একটা সময়ে গিয়ে মানে আশা ছেড়ে দেয় যে তুই এবার একটা অন্যদিকে কিছু চেষ্টা কর ultimate ঘরে কিছুতো আসবে একদম না আসার থেকে আর সত্যি কথা বলতে গেলে সরকারি job জন্য আমি আগে কোনদিনও উহ করিনি আর আগেও কোনোদিন আশা করিনি তবে আমি জানি যে ওই হয় একটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের একটা কিছু তোমাকে থাকতে হবে তকমা তোমার গায়ে otherwise প্রচুর টাকা থাকতে হবে প্রচুর টাকা থাকতে হবে baking source এইভাবে তুমি ঢুকতে পারবে

সরকারি দপ্তর তো প্রচুর রয়েছে সেইখানে যারা যারা আছে সেইখানে যে কত কত লোক টাকা পয়সার দিয়ে দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে কে ধরবে

অন্য company তে ভালো company better company তে যখন তোমার মনে হবে যে না আমি এখন থেকে যথেষ্ট experience gather করে নিয়েছি আহ এবার আমার যা যোগ্যতা আমার যা qualification বা আমার যা experience হয়েছে সেই অনুযায়ী আমাকে remuneration পেতে গেলে আমাকে হয় এই যে company তে কাজ করছি সেই company আমাকে বলতে হবে যে আমার এই হচ্ছে এখন experience এই হচ্ছে এখন যোগ্যতা আমাকে আপনারা এইটা provide করুন otherwise আমি কিন্তু এই company switch করবো এবার সেটা চেষ্টা করবে তলে তলে সেটা চেষ্টা করে যাবা ঠিকাছে উম এবার কি দেখো একটা কি হয় সরকারি চাকরী যেটা হচ্ছে সবাই সরকারি চাকরি করছে এই জন্যই বা চিন্তা ভাবনা করে যে ষাইট বছর অব্দি চাকরি করব উম আরামসে বছরে এতগুলো ছুটি পাব আহ চোখ বন্ধ করে তারপরে হচ্ছে আহ ষাইট বছরের পর একটা আমার পেনশন চালু হবে সেটা দিয়ে আজ আমার বাকি জীবনটা অনেকটা ধরে নিয়েছি শকের মত জীবন

তারপরে আমাদেরকে নিজেদেরকে ব্যবস্থা করতে হবে কারণ সব private organisation কোনো pension এর ব্যবস্তা নেই কেউ তোমাকে pension দেবে না আর তুমি ষাইট বছর ধরে private একটা company তে চাকরি করবেসেটা আশা করাও ভুল যে আমি একটা private company আজ ষাইট বছর যদি চাকরি করবো সে আমাকে রাখবেইনা একটা বয়স পর পর সে আমাকে রাখবেনা যখন আমার দেখবে যে আমার কাজ থেকে কোনো output তারা পাচ্ছেনা তারা আমাকে আমাকে automatic যারা ওখানে থাকে তারা লাদ মারবে আমায় তো naturally আমাদেরকে নিজেদেরকে নিজেদের ব্যবস্থা করতে হবে এখন বিভিন্ন scheme যখন বেরিয়ে গেছে হ্যাঁ সেগুলো apply করতে হবে but হ্যাঁ কোন কখনো নিজেকে দুর্বল ভাবা যাবে না সরকারি চাকরি পাচ্ছি না বলে আমার মধ্যে কোনো যোগ্যতা নেই বা কিছু নেই but যেটা করছি সেটা ভালো ভাবে করতে হবে

আর তুমি এটা তোমার যেটা আমি private এর কথা বলছি আমার জানো অনেক friend রা আছে যারা এখনো পর্যন্ত তোমার সরকারী job এর জন্য try করেই যাচ্ছে করেই যাচ্ছে এখনো পর্যন্ত আর আমি চার পাঁচ বছর হয়ে গেছে আমি এখন এখনো company তে job করছি তো তারা এখনো পর্যন্ত সরকারী job এর জন্য তারা try করছে exam দিচ্ছে but হচ্ছে না কি করবে বসে আছে দেখো তাদের নিশ্চয় তাদের তাদের কি তাদের একটা দেখো আমি তো আমি কখনো কাউকে বলতে পারি না বা তুমি কাওকে বলতে পারো না যে ছেড়ে দে তারচেয়ে job কর কিছু একটা বা ওই আসায় বসে আছে যদি কোনোদিন চাকরী হয়ে যায় তাইনা যদি কোনো chance পায় একটা ভালো জায়গায় যদি কোনোদিন লেগে যায় তাহলে তো হয়ে গেলো আমার আছে এরকম একটা দাদা চেনাশোনা আমার মনে আছে সে বা বা continue সে সরকারী পরীক্ষা দিয়ে যাচ্ছে continue দিয়ে যাচ্ছে সব পর পরীক্ষা দিয়ে যাচ্ছে ultimately সে পঁয়ত্রিশ না ছত্রিশ বছর বয়সে সে একটা job পেয়ে গেলো কোনো school এ একটা পেয়েছে ও ওই কল সেটা যদিও সেটা এখন নয় এটা তোমার মোটামোটি ধরে নাও অনেক আগের ঘটনা বলছি দুহাজার সাত আটের ঘটনা বলছি আমি অরে একটা মামা ছিল চেনাশোনা আমার তো সে ওই দিয়ে দিয়ে দিয়ে দিয়ে দিয়ে দিয়ে দিয়ে last এ পেয়ে গেলো আগে পেয়েছে এমন না যে পাইনি কিন্তু এখন একটা টা মানে হয় না আর কি different time টা হচ্ছে matter করে একটা time এ oportunaty ছিল তখন vacancy বেরোতো এখন vacancy বেরোনো বন্ধ হয়ে গেছে এখন vacancy বেরোনো বন্ধ হয়ে গেছে কারণ এখন একটা হলো দেখো বা সরকারী office এ যেখানে একশো জন থাকার কথা সেখানে রয়েছে তিনশো জন চারশো জন মানে already overloaded হয়ে আছে তো সেখানে নতুন করে recuritment কি করে হবে সরকারী office তো এইবার ওই ওই যে সবাই লেচ মানে শুয়ে বসে মাইনে নিচ্ছে সরকার টাকা দিতে পারবে না সেইজন্য ছুটির পর ছুটি দিয়ে যাচ্ছে দূর্গা পুজোর সময় ছুটি দিচ্ছে একদম লক্ষী পুজোর পর দশ দশ দিন বারো দিন ছুটি থাকে দূর্গা পুজোতে এটা কোনোদিন কল্পনা করতে পারি নি আগে কোনো দিন তারপরে জামাইষষ্ঠী তে ছুটি half বেলা হুট্ হাট যে মানে কোনো কারণ নেই যে গুলো ছুটি গুলোর সেই ছুটি গুলো এখন সরকার দিচ্ছে কারণ কি কোন জানে আমি টাকা দিতে পারবো না আমি টাকা দিতে পারবো না তো আমাকে এই ছুটি গুলো দিয়ে কাটাতে হবে এই হচ্ছ তুমি তোমার বন্ধুদের কে বলতে পারো না যে তোরা ইয়ে করিস না তা এবার দেখো ঘটনা হচ্ছে তোমার হম একটা ইয়ে আছে target আছে যে না ঠিকআছে চলো আমাকে একটা জায়গায় পৌঁছাতে হবে সেটা সরকারী চাকরী করেই হোক বা বেসরকারী চাকরী করেই হোক আমাকে দাঁড়াতে হবে জায়গা একটা তৈরি করতে হবে আর respect এখন সব কিছুতেই আছে সরকারী চাকরী করলেই সে respect টা বেশি পাবে আর বেসরকারী চাকরী যারা করে সে respect কম পাবে এটা কিন্তু আস্তে আস্তে সময় পাল্টাচ্ছে হ্যাঁ আমাদের আমাদের বাবা মা রা আমাদের বাবা মা রা যারা আছে আমাদের বাবা মা চিন্তা ভাবনা করে যে হ্যাঁ একটা সরকারি চাকরী করলে তো ভালো হয়

কিন্তু আমাদের generation যারা আমরা এখন তাদের তো আমাদের জানিস ওই চিন্তা ভাবনা নেই আমাদের চিন্তা ভাবনা না চল আমরা কাজ তো করছি একটা handsome একটা salary আমরা earn করছি এটা কম কিসের তবে হ্যাঁ যাই করো না কেন তুমি যেখানেই job করোনা কেন একটা জিনিস সবসময় target রাখবে যে savings করতে হবে

সেই salary তে পোষানো যাই না আমরা হয়তো কুলাতে পারি না হ্যাঁ কিন্তু target রাখবে যে একটা minimum একটা savings করার যেখানেই কাজ করো না কেন যেখানেই কাজ করোনা কেন Job করতে করতে চেষ্টা করো যে একটা minimum nominal যেন savings হয় ইটা infuture এ আমাদের কাজে লাগবে খুব কাজে লাগবে দেখো আমাদের তো দেখো বিশাল একটা বিশাল family থেকে belong করি না যে প্রচুর সম্পত্তি আমাদের পৈতৃক সম্পত্তি রয়েছে বাবা মায়ের জমিদারি একটা ব্যাপার রয়েছে আমার চিন্তা ভাবনা নেই আমার একদম চোখ বন্ধ করে খেলেও আমাদের দশ পুরুষ ধরে আমরা খেতে পারব সেটা সেরকম family থেকে তো belong করি না infact আমি তো করিনা তো চিন্তা infuture যাতে যখন আমরা আমাদের যখন কার্য ক্ষমতা আস্তে আস্তে কমে আসবে যখন বয়েস তা আমাদের হয়ে যাবে যখন আমরা কাজ করতে পারবোনা তখন যেন আমাদের অসুবিধা টা না হয় যে আমরা যেমন হয়তো তখন হয়তো আর এই মাংসভাত খেতে পারলামনা daily হয়তো মাছ ভাত খেতে পারলামনা এতদিন যেন আলু ভাজা আলু সেদ্ধ ভাত খেতে পারি

সে তার life style টা কে সেভাবেই কিন্তু শটে করে নেয় একটা লোক যে একলাখ টাকা salary পায় তার life style সেরকম ভাবে শটে করা থাকে সেরকমই একটা লোক একজন মানুষ যে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা salary পায় তার life style টা কিন্তু সেই ভাবেই সেট করা থাকে এবার এইটার মধ্যে থেকেই আমাদের কিন্তু savings টা করতে হবে তুমি যাই পাওনা কেন salary তও সেইটা তুমি যে রকম job এই করোনা কেন তুমি কিন্তু savings তার দিকে নজর রাখবে তাহলে দেখবে আমাদের অনেক না অনেকটা নিশ্চিন্ত লাগবে আমাদের হ্যাঁ আর work from home এর target টা মাথায় রেখো তোমাকে যেটা বললাম যে হুট্ করে decision নিয়োনা যে আমি work from home পেলাম সঙ্গে সঙ্গে আমি আমার এই job টা ছেড়ে দিলাম সেটা অবশই করবেন চেষ্টা করে রাখবে ultimate যেন আমি একটা জায়গায় দাঁড়িয়ে মোটামুটি stable যখন বুঝতে পারবে হ্যাঁ এইটা stable আছে income টা stable আছে আমি timely টাকাটা পাচ্ছি হাতে then তুমি চিন্তা করতে পারো যে হ্যাঁ এইবার আমি এখন থেকে quit করতে পারি otherwise কিন্তু তুমি এইটা

একদম তাই চলো অনেকদিন পর কথা হলো ভালো লাগলো ঠিকাছে

চলো phone করো মাঝে মাঝে

বছরের শুরুতে একটা নতুন বই ইতিহাসের বই অনেক হত হয়তো ভাবছো যে ইতিহাসে খুব পড়তে হবে

ইতিহাস বইটা যদি থাকে অত ছবি মজার কথা অজানা আহ কথা তাহলে আনন্দ করে পড়া যায় ইতিহাস বই ইতিহাস শব্দের একটা মনে পুরনো দিনের কথা আর পুরনো দিনের কথা শুনতে নিশ্চয়ই তোমরা ভালোবাসা চলো দেখা যাক গল্পের মতো মজা পাওয়া যায় কি না ইতিহাস পড়ে class five এ আমাদের পরিবেশ বইয়ে বইতে রুবির দাদুর কথা সব সময়ই মনে আছে নিশ্চয় দাদু একদিন রুবির বন্ধুদের বাড়িতে ডেকে উম বিকেলে দল বেঁধে গেল সবই দাদুর কাছে গল্পের মাঝখানে দাদু উঠে গিয়ে তিনটে জিনিস নিয়ে এলো একটা একটা পাথরের শিলনোড়া একটা লোহা হামানদিস্তা আর একটা machine পলাশ জানতে চাইলো চাইলো machine টা কী কাজে লাগে দাদু বললেন এক এক এটা দিয়েও মশলাপাতি বাটা বল যায় যে এটা বিদ্যুতের চলে একে mixer machine বলে আর রিয়া বলল এটা তো আগে কথা কখনও দেখিনি দাদু বললেন

উম তত অবস্থায় পাথরের হামানদিস্তা ও ছিল school এর দিদি school এর একটা দিন পাথরের আর ধাতুর ব্যবহার নিয়ে কথা হচ্ছিল আর তত রুবির দাদুর গল্প দিদিমনিকে বললো শুনে দিদিমনি board এ শিলনোড়া হামানদিস্তা আর mixer machine ছবি আঁকতে বললেন পৃথী পৃথা আহ পৃথা আহ দিদিমণি এরা এরা তন্ময় কে ডাকলেন জাননে জানতে চাইলেন বলতো এই তিনটের মধ্যে কোনটির ব্যবহার মানুষের আগে আহ মানুষ এর আগে শিখবে তন্ময় বলল শিলনোড়া ব্যবহার কারণ পাথরে ব্যবহার মানুষ আগে শিখছে দিদিমনি বললেন তার পর কোনটা ছালাম বলল ধাতু হামানদিস্তা পাথরের পর পড়ে মানুষ ধাতুর ব্যবহার শিখছে

উনি বললেন অনেক পুরনো দিনের ও মানুষ পাথরের হামানদিস্তা ব্যবহার জানে আজও কিন্তু পাথরের

কারণ বিদ্যুৎ ব্যবহার মানুষ অনেক পরে শিখেছে দিদিমণি বললেন এটাই ইতিহাসের গল্প গোড়ার কথা কোনটা আগে কোনটা পরে মানুষের মানে উম সময়ে হিসাব করে কোনটা এসেছে সেটা প্রশ্ন করা মানুষ ঘটনা বা জিনিস সেটা কবে এল এরা সঙ্গে তোমরা আর একটা কাজ করলে এই কেন এই তিনটে জিনিস আগে পরে এসেছে তার কোনটা ও বলে আগে পরে হওয়ার কারণ মানে কেন আগে ও পরে সেটা জানতে হবে ইতিহাসের গল্প পড়ার পরে ধাতু একটাই অ~ অনল বলল আহ তারপরে ধাপ কি দিদিমণি বললেন একবারে প্রশ্ন করতে হবে কী কী ভাবে মানে কিভাবে মানুষ পাথরে শিলনোড়ার ব্যবহার শিখলো আর কী ভাবে ধাতুর হামানদিস্তা বোঝাতে পারল সেই সেই সঙ্গে জানতে হবে এইসব কাজ উম ক~ কোথায় হল কারণ এক জায়গায় কিছু মানুষ একটা সময় এক রকম কাজ করত আবার অন্য জায়গায় অন্য মানুষ এই একটাই সময় অনেক রকম যা কাজ করতো তাই কবে কেন কী ভাবে কোথায় গিয়েছে ইতিহাসের গল্প শুরু হয় যেমন একটা গল্প বইতে পড় ছিল অনেক অনেক দিন আগের ওখানে জঙ্গল ছিল না সুন্দর একটা বাড়ি ছিল শ্যামলের মনে হচ্ছিল অনেক অনেক দিন আগের কথা জানতে চাইলে দিদিমণি বললেন অনেক অনেক দিন এর আগের কথা সবটা সবটা জানা যায় না পুরনো দিনের লিখে আর পরে ছবি দেখে জানা যায় কি কিছু কথা উম মানুষদের কথা শুনে কিছুটা জানা যায় তবে যদি পুরো খুব পুরোনো দিনের হয় যে সময়ে ছবি নেই লেখা নেই যে সব সময়ই কোনও মানুষ আর আর দেখেও নেই সেই সব দিনের অনেক কথা ইতিহাসের উম বই পড়ে জানা যায়। আবার গল্প অনেক পুরনো দিনের কথা লেখা থাকে তবে মনে রেখো গল্প বই~ বইতে লেখা পুরনো দিনের সব কথাই ইতিহাস নয় ধা~ ধর রূ~ রূপকথা গল্পে তোমার ডানাওয়ালা পড়া পড়া রাজঘোড়ার কথা পরও তেমনই ঘোড়ার কিন্তু অনেক দিন আগে ছিল না যেটা মানুষ মানুষের মনে কল্পনায় ইতিহাস কথা তেমনি উম মন গড়া মনগড়া নয় তাই পুরোনো দিনের দিনের কথা পুরোনো যেসব কথা গল্পে থাকে তা সব সময় ইতিহাস নয় ধরো আর্য আদিম মানুষ ডানাওলা ঘোড়া চড়ে উড়ে বেড়ায় বেড়াত এমন কথা কোনও ইতিহাস বই বইতে গেলে থাকবে না তাই ইতিহাসের কথা গল্পের মতো হলেও এই সত্যি ইতিহাসের কথা মানুষের কথা আবার একদিন বিকেলে সবাই মিলে গেল রুবির দাদুর কাছে দাদুকে বলল দিদিমণি গল্পের আর ইতিহাসের নিয়ে

থাকে অনেক অনেক দিন আগে আগের কথা আহ কবে কার কোথায় সেটা কি ঠিক কম তো বলার থাকত না থাকে না কিন্তু ইতিহাস বইতে কোনও না কোনও সময় হিসাব করতে কর থাকে অনল বললো আচ্ছা দাদু ইতিহাসে খালি মানুষ কোথায় বলে বলা থাকে কে~ কেন দাদু বলল মানুষ ছাড়া আর কেউ যে পুরনো দিনের কথা জানা যায় জানতে চায় না বাঘ গরু ছাগলদের তো বাবার বাবা মা নাম মায়ের নাম ঠাকুরদার নাম পুরনো দিনের কথা জানা হত পুরনো দিনের কথা ইতিহাসের কথা তাই ইতিহাসের . বলছি তাহলে বিচার ভাগ উম মানুষের কথা থাকে তবে তার সঙ্গে উম থাকে পয়~ পরিবেশের কথা মানুষ কী ভাবে এই পরিবেশের সঙ্গে মানিয়ে আহ চলল সেই সব কথার উম যে সেইসঙ্গে থাকে মানুষের নানা কাজকর্মের খোঁজা খবর কী~ কীভাবে মানুষ আগে জানতে শিখল কী~ কীভাবে পোশাক পরতে শিখল কীভাবে ছবি আঁকতে এর পড়তে লিখতে শিখল একজোট হয়ে থাকে শিখল কী ভাবে কী ভাবে রান্না করতে শিখলো বাড়িতে বানালো গ্রাম তখন তৈরি করল নদীর ধার বাঁধ দিল চাষ আর~ আর~আদিম আবাদ করল গান গাইলো উম বাজনা বাজল এক রকেটে তৈরি আহ করল সেই . কবেকার আদিম মানুষ school school এ যেত না আজ তো আমরা কত শক্তি অঙ্ক করা উম কাজ করো এই এই এতসব কবে কেন কী ভাবে কোথায় হল সেই সব কোথায় ইতিহাসের কথা পরের দিন class এ দিদিমণি বললেন ইতিহাস বুঝতে হলে ভূগোল জানতে হবে একথায় সবাই তো অব~ অবাক ওদের ভূগোল ঐ বই আর ইতিহাস বই আলাদা আলাদা class হত তাহলে দিদিমণি উম এমনটা কেন বললেন পৃথা সেটা জানতে চাইল দিদিমণি বললেন আসলে মানুষের কাজকর্ম তো ইতিহাসের আর মানুষের অনেক কাজই তার পরিবেশ ও ভূগোল দিয়ে ঠিক হবে ধরো নদীর পাশে যাঁরা থাকে তাঁরা এভাবে . বাঁচানো তাঁর রোজকার কার কর্ম কর্মের নদীর অনেক গুরুত্ব আবার অনেক

দেখে দেখবে মরুভূমির মরুভূমির লোকেরা অনেক আহ অনেকে এ উঠে চড়ে যাব যাব যাব করে আর নদীর কাছে তলিয়ে আবার রাজস্থান রাজস্থান উট আছে সেটা সেখানে লোকে মরুভূমি . রাতে উঠছে চলানো একটা অনেকদিন থেকে

যাবে নৌকার কথা রাজস্থান যাপন~ যাপ~ জীবনযাবন ইতিহাসের উম থাকে থাকবে আহ উটের কথা এখন . ইতিহাস আলাদা হল কেন কারণ পরিবেশ ও ভূগোল আলাদা আলাদা আর তাই এক এ এক পরিবেশ অঞ্চলেই ইতিহাসের এক উম রকম খাবার পোশাক যানবাহন কাজকর্ম ও নানা রকম খুব ছোট জায়গা থেকে খুব বড় জায়গা সবখানে একটা . উম ধরো সব অঞ্চলের লোকেরা ভাত বেশি খায় কেন রাহুল বলল সমতলে ধান ডাল বেশি হয় তাই উম দিদিমণি বললেন ঠিক পলা~ পলাশ বলল কিন্তু আমরা কাকা রাজস্থানে থাকে ওখানে ধান চাষ বেশি হয় না কাকার বাড়িতে রুটি বেশি খায় হয় দিদিমণি বললেন এই ভাবে মানুষের বেশিরভাগ দরকার কাজকর্ম তার পরিবেশ আর ভূগোল উম চলে তাই ইতিহাস বুঝতে গেলে তো সব সময় ভূগোলটা জানা দরকার মনে আছে ইতিহাসের গল্প দুটোর

দিদিমণি বললেন তোমরা সবাই এখা~ এখানকার ভারতের মানচিত্র দেখেছ তবে উম এই মানচিত্রটার সব সময় এমনি ছিল না অনেক অনেক দিন এর আগে ভারতের মানচিত্র অনেক রকম ছিল বিরাট সেই অঞ্চলকে এ~ এর সঙ্গে বলা হত ভারতীয় উপমহাদেশ উপমহাদেশের মানে প্রায় একটা মহাদেশ মতো বলা বড়ো অঞ্চল সেখানকার অনেক নানা রকম পরিবেশ ও মানুষ পাহাড় নদী সমুদ্র মরুভূমি উম সব মিলিত উপমহাদেশের পরিবেশ মানুষের খাবার পোশাক ঘরবাড়ি ও নানারকম এই কয়েক রকম মিলিয়ে মিটিয়ে বিরাট একটা নিয়েছিল ভারত ভারতীয় উপমহাদেশ তার উত্তর দিকে ছিল পাহাড়ি অঞ্চল শুধু গঙ্গা নদী দুটি পাড়ে বিরাট দন্তে স উম সমভূমি অঞ্চলে বৃদ্ধ পর্বত দক্ষিণ দক্ষিণ অঞ্চল এই নিয়ে তৈরি হচ্ছিল ভারতীয় উপমহাদেশ ভূগোল ভারতীয় উপমহাদেশকে এইসব ভারত ভারতবর্ষ বলা হতো ভারত ছিল পুরনো একটা জনগোষ্ঠী~ জনগোষ্ঠীর এ ওই যে অঞ্চল থাকে থাকত তাকে বলা হত ভারতবর্ষ ভারত শব্দে একটা হয়তো ভারতের উম তা~ তবে ভারতবর্ষের বলতে সময় পুরনো ভারতবর্ষ উপমহাদেশকে বোঝানো না বোঝা না দিদিমণি বললেন দিদিমণি একদিন দিদিমণি বললেন আজ আমরা পুরনো দিনের হিসাব করা শিখব তোমাদের মনে আছে ইতিহাসের শেখা~ শেখার প্রথম ধাপ কি সবই উম বললে কবে এ প্রশ্ন করা দিদিমণি বললেন বলো তো ভারতে এই প্রথম যাচ্ছি নিয়ে ট্রেন কবে চলে চলে সবাই বলল আঠারোশো তিপান্ন সালে ষোলোই এপ্রিল দিদিমণি বললেন বাহ্ বেশ মনে আছে তো এবারে বলো তো মানুষে মানুষে মানুষ কবে চাকা আবিষ্কার করেছে কবে আগুন কবে আগুন জ্বালাতে শিখেছে এই প্রশ্ন দুটো উত্তর উত্তর ওরা জানায় না দিদিমণি বললেন উত্তরগুলো তোমাদের খুঁজে আবার . করতে হবে